দেখা যাচ্ছে এক দুই তিন চার অনেকগুলি স্টুডেন্ট রয়েছে এবং তারা শিল্পের মাধ্যমে তাদের ছবি আঁকা বিভিন্ন রকমের শিল্প দেখাচ্ছে এবং।

প্রতি প্রকৃতিতে এটি খুবই সুন্দর দেখাচ্ছে এবং এই প্রকৃতিটি আমাকে মন স্পুটিত করেছি একটি কবি দেখলে একটি কবিতা লিখেই ফেলত।